এটা কোনো ওকেশন দেখে মান দেখতে পাচ্ছি আশেপাশে মেয়েরা দাঁড়িয়ে আছে।

সামনে অনেকজন লোক আছে গাড়ি আছে আশেপাশের দোকান আছে কাপড় দোকান কাপড় দেখা যাচ্ছে। একজন মহিলা দাঁড়িয়ে আছেন।

পিছনে একটা নাগরদোলা দেখা যাচ্ছে।